দোকানের সামোনে একটি পাকা রাস্তা রয়েছে।

একজন লোক সাইকেল নিয়ে যাচ্ছে।

ছবিটিতে আমরা একটি বিল্ডিং দেখতে পাচ্ছি।

পিছনে একটা সাদা দেওয়াল রয়েছে।

পিছনে একটি আয়না দেখা যাচ্ছে।

সামনে অনেক গুলো মিষ্টি থাকে থাকে সাজানো আছে।

উপরে দুজন লোক দাঁড়িয়ে আছে।

সামোনে একটি কম্পিউটার দেখতে পাচ্ছি।